এবং গাড়িটি দেখতে খুবই সুন্দর লাগছে | এবং গাড়িটি বাচ্চাদের জন্য |

ও গাছপালা গুলির রং গুলি সবুজ ও উপরের দিকে লাল এবং হলুদ গাছপালার ডাল গুলি কিছু ডাল গুলি শুকিয়ে পড়েছে |

ও সবুজ একটি জাগার মধ্যে একটি পিলার গাঁথা রয়েছে।

চিকনে দেখা যাচ্ছে। এই --